ছবিটিতে বড়ো মেজ ও ছোট পাথর দেখা যাচ্ছে পেছনে ঘন জঙ্গল দেখা যাচ্ছে।

দেখা যাচ্ছে। মাঝখান দিয়ে চওড়া টাইলস লাগানো রাস্তা দেখা যাচ--